ওখানে কিন্তু বাংলাদেশের কোন channel সরাসরি প্রচার করে না একমাত্র Z TV ছাড়া আহ যত প্রকারের TV channel আছে আমরা বাংলাদেশে বসে দেখতে পারি অথচ ভারতীয় আমাদের সংস্কৃতি আমাদের বিনোদন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 ফলন ছাড়া তো আর কিছুই দেখা যায় না তো তারা কিভাবে জানবে আমাদের দেশে এত ভাল মানের বর্তমানে ভালো মানের সিনেমা হচ্ছে নাটক telefilm হচ্ছে তাও Youtube এর কারনেই হোক বা বিভিন্ন social media র কারণে হোক একটু হলেও জানতে পারছে একটু হলেও আমরা তাদের যে আগ্রহ ও উৎসাহ এগুলো পাচ্ছি। হ্যাঁ এই যে ইন্টারনেট এর কল্যাণে তো আমাদের সংস্কৃতি ওদের কাছে পৌঁছাচ্ছে আর এই জন্যই তো বাংলাদেশের যে তারকারা ওখানে গিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। আহ এবং সুযোগ গুলো কিন্তু তারা ভালোভাবে সদ্ব্যবহার করতে পারতেছে যে উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু তারাও ভালো অভিনয় বা ভালো কিছু আমাদেরকে দিতে পারে

নিয়মিত কিন্তু বাংলাদেশের তারকারা এবং আমি আশা করি যে ভবিষ্যতেও তারা প্রতিবেশী দেশ ভারতে না আহ যেটা যেগুলো বিশ্বব্যাপী তারা আমাদের কাজ কে আমাদের বাংলাদেশি সংস্কৃতি

এখন যদিও আমার দেশে এইনিয়ে এখন মানুষের জনগণের টনক নড়ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পড়ার বিষয় সৃষ্টি হয়েছে যেমন রয়েছে চলচ্চিত্রে অধ্যায়ন

সিনেমার দুনিয়ায় বিভিন্ন ভাবে কাজের সুযোগ কিন্তু থাকে শিক্ষার্থীদের কোন একটা প্রতিষ্ঠানে career ছাড়াও বিশাল সুযোগ মেলে কিন্তু চলচ্চিত্র পড়ার মাধ্যমে অধ্যায়নের পড়ার মাধ্যমে আহ ঢাকার কবিরপুরে কিন্তু এরকম একটা film city করার পরিকল্পনা আছে সরকারের film city সেখানে সরকার চাইলে কিন্তু best চলচ্চিত্র শিক্ষার একটা প্রতিষ্ঠান করতে পারে চলচ্চিত্রকে কে আবার এগিয়ে চলা সম্ভব আমার মতে সরকার যদি চেষ্টা করে তো অবশ্যই তো আমাদেরকে উপহার দিতে পারে কারণ আমাদের আহ যে ধরনের পরিবেশ আসলে দরকার একটা film তৈরি করার জন্য তা কিন্তু আমাদের দেশে অভাব রয়েছে কারণ এটা হচ্ছে দুই হাজার তেইশ সাল আর ওই অতীতের মত শুধু পার্কে ঘোরাঘুরি করে একটু কিছু গান বাজিয়ে কিন্তু film করলে আর হবেনা

সুন্দর visual করা film সেই হিসেবে আর যখনই আমরা পুরনো প্রযুক্তি ব্যবহার করব আসলে টিকতে পারবে না সেই নতুন যুব সমাজের কাছে আসলে পৌঁছাবে ও না এক্ষেত্রে সরকারের বড়

তা ঠিক আপু আমাদের দেশকে কিন্তু এত ছোট ভাবলে কিন্তু হবে না এই সতেরো কোটি মানুষ এই দেশে শিক্ষার সম্ভাবনা অফুরন্ত

অনেকক্ষণ হয়ে গেল আপু আমার একটু কিছু কাজ আছে আজকে যেতে হবে তাহলে আপু আজকের মত আসি অন্য কোনদিন এইসব বিষয়ে কথা হবে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 আচ্ছা আপু আসসালাম ওয়ালেকুম। ওয়ালেকুম আসসালাম

হ্যাঁ, সবাই ভালো আছে কাকু কাকিমা ভালো আছে?

তো বেরোতে যাবো তো সেই সময় এমন জোর বৃষ্টি লাগিয়ে দিলো, আর যাওয়ায়ই হলো না। কি বলি আর বল? আমি ভাবলাম যে তোকে চমকে দেব তোদের বাড়ি গিয়ে তো এই বৃষ্টি তা তো দেখছি সেটা আর হতেই দেবে না। শুধু তো বর্ষকালে বৃষ্টি হবে তা তো না এখন না হয় গ্রীষ্মকাল কালবৈশাখীর ঝড়ও হচ্ছে সেটা স্বাভাবিক কিন্তু এখন তো দেখছি প্রতিটা ঋতুই। এই বর্ষাকাল ঘিরে রেখে দিয়েছে। বৃষ্টির কারণে মানুষ তো কোনো আনন্দ, উৎসবও ঠিক ভাবে উপভোগ করতে পারে না পুজোতেও বৃষ্টি ঈদেও বৃষ্টি সব সময়েই বৃষ্টি লেগেই থাকে। হ্যাঁ, রে সে তো হচ্ছেই বুঝতে পারছি। দেখ আবার যখনই যেতে যাওয়ার চেষ্টা করবো, তখ~ তখনই না বৃষ্টি আরম্ভ হয়ে যায়। কি যে বলবি বল, গ্রীষ্মকালে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, বর্ষা কালে তো স্বাভাবিক হবেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি না বর্ষাকালেই কম বৃষ্টি হচ্ছে বাকি ধর। তুই বল শরৎকালে তুই গরম ছাড়া কোনো শরৎয়ের অনুভূতি পাস? না শরৎ তো নাতিশীতোষ্ণ হবে না শীত না ঠান্ডা, তাই তো মানে না গরম না ঠান্ডা। না গরম না ঠান্ডা আমার একটু বলতে ভুল হয়ে গেলো। বসন্ত না রে বাবা আমি শরৎয়ের কথা বললাম। আর তো বল বসন্ত আর শরৎকাল, বসন্ত তো গেলো শরৎকালে সাজ-গোজ করে ঠিক মতো ঘুরতেও পারি না, গরমে তো সব সাজ নষ্ট হয়ে যায়। এ বর্ষার জন্য দেখছি এতো বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময় কিছুদিন পর পর দেখছি train line জল জমে গিয়েছে, train চলাচল বন্ধ। হ্যাঁ, রে সেটাই তো অন্য অন্য সময় বেশি হয় কিন্তু বর্ষার সময় কম হয়। আরে সব থেকে আমার নোংরা ব্যাপার লাগে ওই যে নালার জলগুলো রাস্তা অবধি উঠে চলে আসে অতো আবর্জনা। হ্যাঁ, রে আমাদেরও সেই একই অবস্থা তারপরতো পুকুরের জলের কথা তো বাদই দিলাম, জানিসই তো আমার বাড়ির সামনে একটা পুকুর আছে। না না পুকুরের জলে বাজে গন্ধ ছাড়ে না আমাদের কেননা আমাদের পুকুরে তো কেউ আবর্জনা ফেলে না, না আমাদের পুকুরটা পরিষ্কার করা।

আমার তো ভেজা মাটির গন্ধটাও ভালো লাগে কিন্তু বৃষ্টি একদিন দুদিন হলে ঠিক আছে, এরকম ভাবে সাত-আট দিন যদি লাগিয়ে রাখে তো যারা রাস্তায় ফেরিওয়ালা ব্যবসা করে তাদের তো অনেক। ক্ষতি ওরা তো দিন আনে দিন খায়, ওদেরই বা কি ভাবে কাটবে সব ভেবে না খুব খারাপ লাগে। হ্যাঁ সেটা তো বটেই তারপরে অনেক সময় আরেকটা অসুবিধাও হয় বৃষ্টির জন্য ধানও নষ্ট হয়ে যায়, এই তো কিছুদিন আগেরে আমার মামার বাড়িতে আমার একটা দাদু আছে না ওদের। পুরো জমির ধান পুরো ভেসে চলে গিয়েছিলো মানে কেটে রেখে দিয়েছিলো তুলবে বলে, বৃষ্টির জন্য সব নষ্ট। একেই তো বলে আশার মধ্যে জল ঢেলে দেওয়া। আরে হ্যাঁ মাটির ঘরে যারা থাকে, তাদের ঘরের চাল ছাওয়ানো থাকে তাদের তো ওই দিকে জল পরে ঘর পুরো প্যাঁচপেঁচে কাদা মতো হয়ে যায়। আমার মামার বাড়ির ওখানে ধর অনেক মাটির বাড়ি আছে, আমি তো দেখেছি না তাদেরকে।

হ্যাঁ আমি দেখেছি অনেক সময় এরকমই হয় অনেক সময় না বেশির ভাগ সময়ই হয়।

কিন্তু কি বলতো অনেক সময় কিছু দিন আগে না ওরকম দিদা বলছিলো যে ওরকম বৃষ্টি পড়ার জন্য ঝড় হচ্ছিলো পাশের বাড়ির একজনের টিনের চাল ছিল তো। ওর পুরো চাল উড়ে গেছে ওরই বা কত কষ্ট! যদি বৃষ্টি পড়তে লেগেছে সব ভিজে গেছে জিনিসপত্র বাড়ির। আমার তো বিদ্যুতের আওয়াজে খুবই ভয় করে আমি তো সহ্যই করতে পারি না আমার সামনে যেই থাকে তাকেই জড়িয়ে নি মাকে তো আমি জড়িয়ে ধরে রেখে দিতাম। না না আমি ভিজবো না আমাকে তো ভিজতে দেয়ও না মা খুব বকাবকি করে। সেটা তো শীতকাল হ্যাঁ ওই আমার তো গ্রীষ্মকালেও বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা লেগে যায়। আজকে তো আমি আবহাওয়ার খবর দেখলাম আজকে থেকে তো আবার ঘূর্ণিঝড় বৃষ্টি শুরু হবে চার-পাঁচ দিন মতো নিম্নচাপ থাকবে তুই দেখলি খবরটা। কপালে নেই এখন যাওয়া তো যখন থাকবে তখন ঠিক চলে যাবো। হ্যাঁ রে যাওয়ার তো খুব ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টিটাই সব মাটি করে দিলো এখন টানা কতদিন থাকে সেটাই দেখার প্রশ্ন। আর বৃষ্টির জন্য তো যদি কাদাকাদা হয়ে থাকে তাহলে তো আমরা ঘুরে বেরিয়েও শান্তি পাবো না কোনো জায়গায় আর মেঘলা যদি থাকে তো তোকে তো বাড়ি থেকে মা বেরোতেই দেবে না আর মাসিও বেরোতে দেবে না। না ভালোর জন্যই বলে এখনকার যা আবহাওয়ার অবস্থা কখন কোথায় আটকে যাবো ঠিক নেই তো আরে কি বলবো তোকে। এই তো দু মাস হলো, দু মাস আগে আমি সারা রাত station এ কাটিয়েছি জানিস। অরে তুই তো জানিস আমি বোলপুরে পড়াশুনা করছি এখন তো আমি বাড়ি ফিরছিলাম তো এতো জোর বৃষ্টি হলো না সেইদিন রাত্রি বেলায়, হ্যাঁ! হ্যাঁ! হ্যাঁ! তো আমি তো না। না পারছি train এ ফিরতে, না পারছি ওইদিকে কোনো যানবাহনে করে আমার ~ঘরে ফিরতে তো আমি তো ওখানে ঘর ভাড়া নিয়ে থাকি। পারছি না কোনো দিকেই যেতে যে station ই সারা রাত। কাটালাম ভাগ্যিস আমার বান্ধবী-বন্ধুরা ছিল ওখানে ওরাও সবাই বাড়ি যাওয়ার জন্যে এসেছিলো। না না ক্ষতি কিছু হয়নি অনেক বৃষ্টি হচ্ছিলো আর ঝরে একটা গাছ পুরো rail line এর উপর পরে গিয়েছিলো সত্যি মস্ত গাছ! আরে আমরা তো বেরিয়ে চলে এসেছি মাকে তো আমি জানিয়েও দিয়েছি যে আমি আসবো কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে থাকলাম কখন যে মেঘ উঠে গেছে আমরা তো বুঝতেই পারিনি। এখনকার আবহাওয়াটা এরকমই এখনই মেঘ ধরছে, এখনই চলে যাচ্ছে, নিম্নচাপ হলে থেকে যাচ্ছে বৃষ্টির তো হওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। সত্যি সত্যি হ্যাঁ ঠিকই বলেছিস রে বলার আর কিছু বাকি নেই।

দেখি সামনের সপ্তাহে আবার যাবো দেখ রবিবার না ছাড়া তো আর ছুটি পাবো না তো সামনের সপ্তাহে রবিবার আমি আবার চেষ্টা করবো তোদের বাড়ি যাওয়ার তুই যদি বাড়ি না থাকিস তো আমাকে আগে থেকে বলে দিস। হ্যাঁ ঠিক আছে তাহলে রবিবার করেই যাবো আবার দেখি বৃষ্টি শুরু হয়ে যায় কিনা ওনার তো আবার কোনো আসা যাওয়ার সময়ের ঠিক নেই। সারা বছরেই ওনাকে আসতে হবে।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

জি আহালমাদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন?

আহ কিছুদিন আগে আমি একটা আহ entertainment দেখেছি আরকি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

নে আপনি একদমই ঠিক বলেছেন আসলে আমাদের বেঁচে থাকার জন্য মনের মৌলিক চাহিদাগুলো যেমনদরকার আছে অত্যন্ত দরকার আছে কারণ আম বিনোদন আমাদের মন ভালো রাখে মন ভালো থাকলে দেখবেন যে স্বাস্থ্যটাও ভালো থাকে শরীরটাও ফুরফুরে লাগে তখন অব্যশই সেটা আমাদের জন্য বেঁচে থাকার উপযোগী হ্যাঁ তুমি একমাত্র এই এ মানে এই এ একবারে ঠিক কথা বলেছো আহ আমাদের বেঁচে থাকার জন্য entertainment খুবই জরুরি আর কি বিশেষ বিশেষ করে আমাদের ওই যে আহ আহ ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু entertainment টা বিশেষ ভূমিকা পালন করে যেটা হচ্ছে তাদের বিকাশ উম ঘটার ভূমিকা পালন করে। উম আপনি যখন বাচ্ছাদের কথা বললেন তখন আমার একটা কথা মনে হলো যে আহ বাচ্ছাদের ই জন্য কিন্তু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 আহ বাবা মা পরিবারের সকলের সাথে সময় কাটানো তাদের সাথে গল্প গুজব করা আহ তাদের সাথে ঘুরতে যাওয়া এগুলোইমূলত তাদের আহ ক্ষেত্রে entertainment এর অংশ হওয়া দরকার কিন্তু এখনকার যুগে আমরা দেখি যে আহ বাচ্ছারা খেলা ধুলার থেকে বা হচ্ছে এই যে পরিবারের সাথে সময় কাটানোর থেকে আহ বিভিন্ন electronic device এর প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে তাদের উম এগুলোর মাধ্যমে তারা তাদের এই যে ভিতরের entertainment টা আহ সেটা পূরণ করার চেষ্টা করছে যেটা আমি মনে করি যে অব্যশই অনেকটাই সেই খারাপ একটা দিক হ্যাঁ এটা অবশ্য আহ ঠিক বলেছো বর্তমান সময় আহ ছেলে মেয়েদের আসলে একটা মানে খারাপ যে জিনিষটা আমি খেয়াল করি সেটা হচ্ছে আহ খুব অল্প সময়ই তারা কিন্তু

লেখা পড়ার পাশা পাশি entertainment এর ই প্রয়োজন আছে কিন্তু আহ তাদের কাছে যখন একটা phone চলে যায় তখন বা একটা mobile চলে যায় তখন তারা কিন্তু মানে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 game খেলে তারা যদি এই game বা এই আহ উম খেলাটা যদি না খেলতে পারে তাহলে কিন্তু তারা অনেকটাই তারা মানে এটা নেশা গ্রস্ত মানুষের মতো হয়ে হয়ে যায় আর কি তারা নেশা গ্রস্ত মানুষের মতো আচরণ করে আসলে এটা একটা entertainment কিন্তু এটা একটা entertainment আমি বলবো না কারণ এটা হচ্ছে একটা নেশা যেটা আসলে আহ মানুষকে আসক্ত করে ফেলে তো আহ আমাদের আমাদের উচিত যারা মানে ছোট ছোট ছেলে মেয়েরা যারা মানে যা বাচ্ছাদের লেখা পড়ার পাশা পাশি তাদের entertainment আহ প্রয়োজন আছে তাহলে তারা এই বিষয়ে এর পতি আসক্ত হবে না কেমন যেমন হচ্ছে আহ তারা যখন পড়া লেখা করবে তাদের এ তাদেরকে একটা সুযোগ দিতে হবে যে entertainment করার জন্য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 হ্যাঁ আমি আপনার এই কথাটা সঙ্গে একদমই এক মত এতে আসলে তাই উম বাচ্ছাদেরকে সময় দিতে হবে বাচ্ছাদেরকে সুযোগ দিতে হবে তাদেরকে উম যেমন বর্তমান যুগে দেখা যাচ্ছে যে বাবা মা উভয়ই কর্মজিবি এরকম আহ পরিবারের সংখ্যাই অধিক এবং যৌথ family র থেকে বর্তমানে একক family র সংখ্যাই সব বেশি দেখা যাচ্ছে আমাদের সমাজে এই ক্ষেত্রে বাবা মা দু জনে যদি কর্ম জিবি হয়ে সেই বাচ্ছাটাকে সাধারণত রেখে দেয় আহ উম হয় তাদের বাড়ির বয়জেষ্ঠ কারুর কাছে কিংবা helping hand যে থাকে তাদের কাছে তো সেই বাচ্ছাটা বাবা মাকে ঠিক ভাবে পায়ে না আর helping hand এর কাছে থাকুক বা বাবা মা যতক্ষণ বাসায় থাকে তারা চেষ্টা করে যে বাচ্ছাটাকে কোনো একটা

আহ এটাতে সে ব্যস্ত আছে আর এই সুযোগে তারা তাদের কাজ গুলো গুছিয়ে নিচ্ছে বা আহ বাচ্ছাটা ওইদিকে মনোযোগ দিয়ে আছে বলে বাচ্ছাটাকে আহ কোনো ঝামেলাটা নেই খাওয়া দিতে পারলো বা এরকম কিছু যে তাদের সময়টা বেঁচে গেলো কিন্তু এটার মাধ্যমে যে বাচ্ছাটার উম electronic device টার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে এটা আসলে বাবা মায়েরা বোঝার চেষ্টা করছে না কেও কেও বুঝেও নিরুপায়ের মতো চালিয়ে যাচ্ছে যে হয়তো একসময় ঠিক হয়ে যাবে আহ এ ক্ষেত্রে এরকমও হচ্ছে যে বাচ্ছা

তাদের মনে সেই দিয়ে আমরা এইভাবেই আনন্দ উপভোগ করি আহ তখন দেখবে তারা বাড়িতে বসে খেলাধুলা করার থেকে এমনিতেই এই device গুলো আসক্ত এই কারণে তাদের অগ্রসনে মেধা বিকাশে ও অনেক বড়ো ভূমিকা আছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আহ বাচ্ছারা যেমন মা মানে আহ আ আসলে আমি বর্তমান যুগে entertainment এ এর আহ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 পাশা পাশি খারাপ video ও বানাচ্ছে বানাইয়ে তারা আহ বিভিন্ন আহ social media এ ছাড়ছে উম তারা মানে এই

মানে আহ internet ব্যবহার করি আমাদের phone এ সব সময় internet চালু থাকে তো সে ক্ষেত্রে আহ আ যখন একটি বাচ্ছা একটি mobile হাতে নেয় তখন সে বা সে কোনো ধরণের মানে খারাপ video যদি তাদের সামনে এসে পরে তাহলে কিন্তু ওই বাচ্ছাটা আস্তে আস্তে এই মানে এই ভাবেই কিন্তু তারা এটা mobile এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আর আমাদের উচিত আসলে এইরকম আহ video না বানানোর বা এই সব মানে ইয়া আমাদেরকে মানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর কি social media র আসলে এখনকার যুগে social media তে এমন হয়ে উঠেছে আর কি যে তারা টাকা income এর জন্য কি না করতে হচ্ছে, তারা টাকা income এর জন্য বিভিন্ন ধরণের video বানাচ্ছে এমনকি আসলে এটা আহ মানে খুব খারাপ অবস্থা হ্যাঁ ঠিকই বলেছেন আসলেই মানে শুধু মাত্র অর্থনৈতিক দিকটা চিন্তা করে উম কি করছে না করছে বা বিবেক বিসর্জন দিচ্ছে ওরকম অনেক কাজও অনেকেই করে ফেলছেএইটা একদমই ঠিক নয় আচ্ছা যাই হোক এতক্ষন তো আমরা বাচ্ছাদের বিষয়ে কথা বললাম আহ entertainment তো অনেক ভাবেই নেওয়া যায় যেমন খেলা ধুলা তারপরে হচ্ছে cinema বা নাটক আহ এছাড়াও গান নাচ কবিতা আবৃত্তি আহ চিত্র অঙ্কন এই সকল মাধ্যমেই কিন্তু আমরা entertainment বা বিনোদন পেতে পারি তো আপনার কোন মাধ্যমে বিনোদন পেতে সব থেকে বেশি ভালো লাগে? আহ আমি আসলে এই প্রশ্নটা তোমাকে করতে যাচ্ছিলাম যাক তুমি আমাকে করেছো ভালো হয়েছে আমি আহ মানে যখনি কোনো মানে app এ আমার laptop

করি আমার laptop যখন আমি চালু করি তখন আমি আহ প্রথমে youtube এ গেলে youtube এ গেলে আহ আমি নাটক দেখি আর বেশি, বেশি বেশি নাটক দেখি তারপরে আহ cartoon দেখি আসলে একটু এগুলা মানে দেখতে ভালো লাগে

আমার কাছে এইগুলা দেখতে ভালো লাগে আসলে এইগুলার ভিতরে কিছুটা আমি বেশ তারপরে আমি বেশিরভাগ আহ ইংরেজি যেগুলোতে ইংরেজি cartoon

ভাষা যেগুলোতে আছে যেই cartoon গুলাতে সেই video গুলো আমি আসলে আগে দেখতাম এখনো দেখি ও মানে ভালো লাগে আর কি তো এইখানে আহ ইংরেজি video তো cartoon যেগুলো আছে তাদের video গুলো আছে এইগুলোর থেকেই কিন্তু হা একটা মানে বিষয়ে আছে এইজন্য আমরা যেতাম plus এখনো আহ আমি এই video গুলোর থেকে আমি cartoon video বেশি বেশি দেখি আর কি ভালো লাগে

কারণ এখানে আহ উম কিছু কিছু হাসির বিষয় আছে যেগুলো খুব ভালো লাগে আহ তুমি তোমার দিক দিয়ে তুমি মানে কি রকম ধরণের

আমিও সেরকম আমি আহ যেমন রান্না করতে পছন্দ করি আহ আমি রান্নার মাধ্যমে আমার entertainment টা নিই বা আমি খেতে পছন্দ করি, আমি ঘুরতে পছন্দ করি। আহ আমি মূলত এই কাজগুলোর মাধ্যমেই বেশি entertainment পেয়ে থাকি মাঝে মাঝে উম thriller বিভিন্ন movie বা বই পড়তেও ভালো লাগে হ্যাঁ এগুলোর মাধমেও entertainment নিয়ে থাকি কিন্তু আর বাকি সব যা আছে যে cinema দেখা বা হচ্ছে গানসোনা শোনা আহ চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি এই editing বা খেলা ধুলা এইগুলো আহ এইগুলো সব কিছুই উপভোগ করি এইগুলো ভালো লাগে তবে বেশি ভালো লাগে বললাম ওই যে রান্না করা খাওয়া ঘোরা এইসব হম হম তুমি আসলে ঠিক কথা বলেছো আমি আসলে আহ মানে বাসায় আসলে এই intern গুলো আমি যা বললাম আর কি এইগুলো আমি করি plus আহ তারপরে তুমি যেইগুলো বলছো ওইগুলো আমার খুব ভালো লাগে আমি আহ কি বলে আহ বেশির ভাগ cricket খেলতে ভালোবাসি যখনি ফাঁকা সময় থাকে তখন আমি আমার আমাদের আহ পাশের মাঠে cricket খেলতে যাই তো এই এই খেলা ধুলাতে মন লাগে plus হচ্ছে যে এ আহ আমারও ঘুরতে ভালো লাগে তো আহ আমি আসলে বেশি এখন আগের মতো আর সময় পাই না যে আমার চেয়ার টেবিলের সাথেই যাই আহ সেরকম entertainment নেওয়ার সুযোগ হয়ে না তো সেক্ষেত্রে আমার যখন মন ভালো থাকে বসে থাকি ফাঁকা সময় থাকে তখন আমি video দেখি আর কি video দেখি বা কোনো হাসির video দেখি আমি আহ সময় পার করি ভেবে দেখুন আমরা বাচ্ছাদের নিয়ে কথা বলছিলাম আমরা নিজেরাই কিন্তু মানে নিজের দিকটা খেয়াল করলেই বোঝা যাচ্ছে যে আমরাও বিনোদনের জন্য ইদানিং আহ electronic device এর ওপরই বেশি নির্ভরশীল হয়ে পরছি নিজেরাও কেমন অলস প্রকৃতির হয়ে যাচ্ছি বিনোদনের জন্য একটু মাঠে ঘাটে চড়ে বেড়াতে অলসতা বোধ করছি হ্যাঁ আহ দেখো আহ এখন আমাদের আহ কিছু একটু আহ শিক্ষা শিখিনীয় বিষয় যেটা হচ্ছে যে entertainment এর আহ যে একটা মানে মাধ্যম আমরা কিন্তু এটা কাজে লাগাতে পারি কেমন আসলে আমরা আহ লেখা পড়ার পাশা পাশি আমরা এই social media র মানে যেগুলোর cartoon video আসে সেগুলো আমরা বানিয়ে আমরা একটা platform তৈরী করতে পারি বা বিভিন্ন ধরণের video র হাঁসির video বানাই আর কি

হ্যাঁ সবাইকে ভালো কিছু শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের entertainment টাকে ভালো কোথাও নিয়ে যেতে পারি।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 পণ্য বাজার ইত্যাদি ধারণা গুলো অর্থনীতিতে ধারার ফসল এই ধারাবাহিকতার বর্তমান সময় সারা বিশ্বের বাজার নিয়ন্ত্রণ হিসাবে মুক্ত বাজার অর্থনীতি আলোচনা কেন্দ্র বিন্দুতে স্থান করে নিয়েছে এই বাজার ব্যবস্থাটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক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 বন্টন বিনিময়ে ভোগ ইত্যাদি বিষয়গুলি যরিত ছিল উৎপাদনে উপাদান গুলোকে ঘিরে মানুষ অর্থনৈতিক কর্মকার বৃদ্ধি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 পরবর্তী ধীরে ধীরে এই বাজার ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষের উৎপাদন বন্টন ভোগ ইত্যাদি নিয়ন্ত্রিত হতে হয়েছে যাকে বাজার অর্থনীতি নামে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 চিরন্ত ভাবে সর্বোচ্চ মুনাফা প্রত্যাশী মুখতাবাদের অর্থনৈতিক এমন এক ধরনের বাজার ব্যবস্থা। যেখানে সরকার সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে বেশি ঠিক তবে নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে এটাকে কেউ কেউ পুঁজিবাদী অর্থনৈতিক হিসাবে উৎসাহিত করে থাকে এই পদ্ধতিতে বেশি গত সম্পত্তি বিশেষ অধিকার রক্ষিত হয় মুক্তবাজার অর্থনৈতিক মূল উপাদান হলো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 অংশগ্রহণ নিশ্চিন্ত করন কোনরকম সরকারি নিয়ন্ত্রণ বা বাধ্য বাধ্যকথা না থাকায় ব্যবসায়ী গোষ্ঠী

ভারসাম্য হীনতা থেকে উৎপত্তি হয় মুক্তবাজার অর্থনৈতিক উৎপাদন ও বিনিময়ে সঙ্গে সম্পর্কিত থেকে বাজার অর্থনীতিতে

ক্ষমতাসিন ব্যক্তি ব্যক্তি বা সরকার কঠিন ভাবে বিভিন্ন ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করতে এই নিয়ন্ত্রণ থেকে মুক্তি উপায় হিসাবে সর্বপ্রথম আঠেরো শতকের দিকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসায় আনুমানিক বেই allow to do নামে প্রভাব পাশের মাধ্যমে এই ব্যাপারটা এই ধীরে ধীরে ব্যবসা-বাণিজ্যের প্রশাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশ শতকে ইউরোপে মুক্তবাজার ধারণাটি গ্রহণ করা হয় live policy নামে পরিচিত হয় পরবর্তীতে বিশ্বব্যাপী The enterprise economy নামে ধারণাটি সমর্থিত হয় বাংলাদেশে ঊনিশশো আশি সালে মুক্ত রাজা অর্থনৈতিক ব্যবস্থা চালু হয় মুক্তবাজার অর্থনীতি বাজারকে কেন্দ্র করে সেই দেশে পণ্য গুণগতমান কয় বিক্রয় এবং মূল্য নির্ধারিত হয় এ ব্যবস্থায় সাধারণ ব্যক্তির ভক্ত

সেবা প্রতিষ্ঠান নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং শ্রমিকদের নিজেই কাজের সমাধান করে এই ব্যবস্থাপনা ও সেবা নিয়ন্ত্রণ কেন্দ্র স্থান হচ্ছে বাজার

এই পদ্ধতিতে সরকার সরাসরি বাজার নিয়ন্ত্রিত করে তা তবে সংস্কৃত সকলের স্বার্থ সরকার বাজার রক্ষণাবেক্ষণ করে ও আইন তৈরি করে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

এমনকি উৎপাদনে সঙ্গে জড়িত সকল বিষয় গুলিকে সম্পূর্ণ রূপে অর্থমূল্য বিচার করা হয় এক্ষেত্রে মালিক শ্রমিক শ্রম মেধা কর্মদক্ষতা সবকিছুতে বাজারের অনুযায়ী পন্নমূল্য অর্থ মূল্য বিশাল করা হয়ে থাকে ক্রোম মেধা কর্মদক্ষতা ইত্যাদি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মুক্তবাজার

নারী বীরস্ত এ কাজ সন্তান ধারণের লালন পালন এই ব্যবস্থাপনা বিভিন্ন কর্ম উৎপাদন সিল কম হিসেবে বিবেচিত যদিও তা সভ্যতার জন্য অর্থনৈতিক গুরুত্বপূর্ণ